দা-রু-ন একটা ফ্ল্যাট দেখতে পাচ্ছি- ই ফ্ল্যাটটা নানান ধরনের কালার আছে ফ্ল্যাটের মধ্যে প্রচুর এ.সি লাগানো আছে ফ্ল্যাটটা--

এখানে সবুজ হলুদ নীল লাল টেবিল দেখতে পাওয়া যাচ্ছে এবং দেয়ালে কার্টুন -এর ছবি আঁকা আছে রাস্তার মধ্যে।

এখানে-এ এখানে নৌকার মধ্যে দুজনকে দেখা যাচ্ছে একটা ছেলে একটা মেয়ে দুজনে সূর্যের দিকে উম হাত দিয়ে দিয়ে আছে।

এখানে একটা বড় ফ্ল্যাট দেখা যাচ্ছে। খুব বড় ফ্ল্যাট । ফ্ল্যাট এর ভিতরে একটা গ্যাস দেখতে পাওয়া যাচ্ছে। ব্যালকনির মধ্যে আর একটা বড় লাঠি। একটা বড় রড উপর পর্যন্ত আ--

ফ্ল্যাটের জানলা গুলো দেখা যাচ্ছে দূরে অনেক গাছপালাও দেখতে পাওয়া যাচ্ছে আকাশও দেখা দেখা যাচ্ছে ফ্ল্যাটটা অনেক বড়ো |

তার সামনে একটা পেছনে উম একটা সাইকেল আছে | খেজুর গাছের কিছু দেখা যাচ্ছে | আ--

রাস্তার সামনে একটা গাড়ি কিছুটা অংশ দেখা যাচ্ছে সামনে গ্রিল দেয়া ব্যা-- আছে সাদা সামনে একটা দেয়াল আছে লাল আর সাদা বর্ডার করা।

ঠাকুর গুলোকে সাজানো আছে বসার টুল আছে ফল আছে মন্দিরের পাশে পাশে অনেক ঘটি গু --